শীতের টাইম -এ আমরা এরকম জায়গায় পিকনিক -এও আসি সব বাচ্চাদের নিয়ে ।

এটা খুব বড় একটা প্লে গ্রাউন্ড যেখানে আ একটা-আ স্কুল থেকে বাচ্চাদের-কে সব এখানে নিয়ে এসেছে স্পোর্টস হবে।

এটা একটা নতুন স্টুডিও করা হয়েছে এবং আ এখানে অনেক রকমের আ স্টুডিও -তে মিউজিক অ্যান্ড আদারস ভিডিও এডিটিং করা হয় মিউজিক স্টুডিও এখানে গান রেকর্ডিং -ও করা হয়।

এবং কেটে ভেতরে ঢুকতে দেওয়া হয় দেখার জন্য ।

উম যেহেতু এখানে যখন ক্যাফ আ বুক করা হয় ক্যাফ -এর যত সরকারি--

আ এটা খুব সুন্দর একটা জায়গা। এমন জায়গায় আমরা গিয়েছিলাম আ পুরুলিয়ায়।

আ প্রতিটা মানুষের জিম করা খুবই দরকার।

এটা একটা পুকুর আ যেখানে আ পুকুরটা বন্ধ হয়ে গিয়েছে। সব আ আবর্জনাই এবং এখানে অনেক আ কচু গাছ হয়েছে দেখা যাচ্ছে।

কচু জিনিসটা-আ খুব ভালো আবার খুব খারাপ অনেকেই স্যুট করে।

এটি অনেক বড়্র শহীদ মিনার। আমরা জানি আ ইন্ডিয়ার হয়ে অনেক আর্মি -দের শহীদ হয়েছে। অনেক আ যুদ্ধের জন্য। তো এটাও একটা শহীদ মিনার।

এটা একটা ইন্ডিয়ান অয়েল -এর আ এখানে পেট্রল ডিজেল --

এবং ফোয়ারার সাথে সাথে অনেক আ লাইটিং সেট করা আছে খুব সুন্দর লাগে।

এটা একটা বিয়ে বাড়ির জন্য আ কমপ্লেক্স যেটাকে-এ কমপ্লিট করেছে। খুব সুন্দর ভাবে সাজিয়েছে।

আহ এটা ইচ্ছামতি নদী গিয়েছে এবং খুব সুন্দর একটা জায়গা এবং খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে সবার।

এটা একটা কানাড়া আ ব্যাঙ্ক -এর ব্রাঞ্চ যেখানে --

এরকম জায়গাই গেলে বারগেনিং করতে হয় এবং অনেক কম দামে জিনিস পত্র পাওয়া যায়।

একটি পার্ক -এর ভিতরের ছবি যেখানে খুব সুন্দর ভাবে গাছ দিয়ে লাইটিংস --